সামনে দুইটা স্কুটি দাঁড় করানো আছে।

অনেকগুলো সবুজ কালারের গাছ আছে।

লাল কালারের কিছু বাস্কো দেখা যাচ্ছে।

সাইডে এ অনেকগুলু লুক বসে আছে লাল কালারের এর কার্পেট বসানো আছে।

এখানে অনেকগুলো লোক আছে যার মধ্যে একটা মেয়েকে যে কালো কালার কুর্তি পড়েছে একটা কিছু প্রাইজ দিচ্ছে।

যে প্রাইজ দিচ্ছে উনি নীল কালার একটা শার্ট পরেছে।

অনেকগুলি কমলা কালার না হলুদ কালারেরও কিছু ফুল দিয়ে মালা বানানো আছে আর পিছে ময়ূরের পাখনাও আছে।

মাঝখানে একটা বেগুনি কালারের ছাতি আছে।

যার বাইরে কিছু জুতো আছে ভিতরে কিছু লোক দাঁড়িয়ে আছে জুতো দেখছে।

ওপরে আরো একটা লম্বা বিল্ডিং আছে।

একটা অনুষ্ঠান কিছু একটা চলছে বামদিকে ফটো চলছে একদম পিছনে জেসাস খ্রিস্ট ইস আছে।

একটা নীল কালারের শার্ট পরে একটা লোক ঢুকছে সাদা কালারের শার্ট পরে একটা লোক ঢুকছে।

কিছু বাটি আছে যেটার মধ্যে খাবার আছে।

আঃ অনেকগুলো গাছপালা আছে।

এটা একটা কালীমার মন্দির।

মেয়েটা পাথরের উপর বসে রয়েছে আর ছেলেটা পাথরের উপর দাঁড়িয়ে আর হাতের-পাথরের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে।

সামনে একটা স্ট্যাচু আছে আর একটা লুক যাচ্ছে।

এখানে বড় করে লেখা আছে দ্য রিদম স্টার অ্যাকাডেমি গ্ল্যামোরিয়া ডানদিকে--

একটা কালো কালারের গাড়ি আছে সাদা কালারের গাড়ি আছে।

এখানে দুইটা গ্রিলের মতন কিছু আছে যার মধ্যে নেট দিয়ে কিছু ডিজাইন করানো আছে।

আর একটা ওয়ালের বিল্ডিং আছে আর সাইডে অনেকগুলো গাছপালা আছে।

আর তার উপরে ইউ_এস পোলো এ ডবল এস কিডস লেখা আছে।

এখানে একটি সাদা কালার বিল বড় বিল্ডিং আছে যেটার মধ্যে ছোট ছোট ফুল দিয়ে লাল কালার ফুল দিয়ে ডিজাইন করানো আছে।

এখানে উপরে বড় করে একটা ব্যানারে লেখা আছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ।

বাইরে একটা রাস্তা আছে যেটার মধ্যে ওই পাশে অনেকগুলো গাছ আছে সবুজ গাছ আছে আর একটা স্ট্রিট ল্যাম্প আছে।

এটা একটা বড় মাঠ দেখা যাচ্ছে যেটার মধ্যে কিছু অটো আর অনেকগুলি বড় বড় ট্রাক লাইনে আছে।

আর একটা বড় সাইনবোর্ড আছে যেটার ভিতর লেখা আছে ওয়েলকাম টু ইন্টার স্টেট ট্রাক টারমাসিস মাধাববাড়ি জিরানিয়া ত্রিপুরা।